এই ফটো টো কৃষি বিজ্ঞান কেন্দ্র বটে। যে--

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবটিউটাল হর্টিকালচার বটে যে --

খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। অনেক ঘর দেখাচ্ছে. ট্যাংকী দেখাচ্ছে।

লোক মানে পরে ইশারা করছে আর ফটো ক্লিক করা আছে।

দু হাজার বারো তে এই সম্মেলন টি হয়েছে। যেথা একটা মেয়ে খুব--

জ.ই মেডিকেল নীট পার্টনার পি.ডব্লু. ফিজিক্স ওয়ালার ।

বনাইঞ্ছে যেথা অনেকে ছেলেরা ওটা--

টোয়েন্টি পার্সেন্ট সেল এ আছে অনেক রং বিরাঙা জুতা লাগা আছে সাইড এ সাইড -এ।

এই ফটো টো পুকুরে কিনারে বটে। যেখান থেকে সন্ধ্যে বেলার টাইম -এ--

এই ফটো টো মালদা কলেজ মালদার বটে যেথা অনেক গাড়ি ঘোড়া আছে আর অনেক লোক--